linuxএ নিয়মিত files নিয়ে কাজের উপর এই কথ্য tutorial এ অপনাদের স্বাগত
linuxএ files এবং directories একসাথে files system তৈরি করে
পূর্ববর্তী tutorialwe ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে directories নিয়ে কাজ করতে হয় আপনি in website সেই tutorialthe পাবেন
in tutorialwe আমরা শিখব কিভাবে নিয়মিত files নিয়ে কাজ করতে হয়
আমরা ইতিমধ্যেই অন্য একটি tutoriala দেখেছি কিভাবে একটি file তৈরি করতে cat command ব্যবহার করা যায় বিস্তারিত জানার জন্য we websitethe দেখুন
এখন জেনে নেওয়া যাক কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় file copy বা প্রতিলিপি করা যায় এর জন্য আমাদের cp command আছে
দেখা যাক কিভাবে এই command ব্যবহার করতে হয়
একটি একক file প্রতিলিপি করার জন্য লিখুন
একসাথে একাধিক files প্রতিলিপি করার জন্য লিখুন
এখন আমরা একটি terminal খুলবো
ইতিমধ্যে আমদের/home/anirban/arc/ ত়ে তেস্ত১ named একটি file named আছে
test1 we কি আছে দেখার আমরা লিখুন
আমরা বর্তমানে test1 fileএর বিষয়বস্তু দেখতে পাচ্ছি যদি আমরা অন্য file test2ত়ে এটি প্রতিলিপি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে
এখন file প্রতিপিলি হয়ে গেছে
যদি test2 না থকে তাহলে এটা প্রথমে তৈরী হবে এবং তারপর test1 এর বিষয়বস্তু সেটি তে প্রতিলিপি করা হবে
যদি test2 file আগে থেকেই থাকে তাহলে আগের লেখা নিঃশব্দে মুছে গিয়ে নতুনভাবে লেখা হয়ে যাবে এই copied করা file দেখতে হলে লিখুন
আপনি we directories থেকে অন্য ডিরেকটরিত়ে files copy করতে পারেন উদাহরণস্বরূপ লিখুন
এইটা উত্স directory/home/anirban/arc/থেকে file demo1কে গন্তব্য directory অর্থাৎ/home/anirban a প্রতিপিলি করে এটি ফাইলটিকে demo2 namea copy করবে
demo2 আছে কিনা দেখার জন্য লিখুন
scroll করে উপরে যান demo2 দেখা যাচ্ছে
পরের আলোচনা আগে screen পরিস্কার করে নেওয়া যাক
আপনি যদি গন্তব্য directory মধ্যে file একই name রাখতে চান তাহলে আপনি file এর name না উল্লেখ করতে পারেন উদাহরণস্বরূপ লিখুন
cp/home/anirban/arc/demo1/home/anirban/ enter টিপুন
এইটি/home/anirban/arc/directory থেকে file demo1/home/anirban/arc/ডিরেক্টরিত়ে copy করবে copy করা fileএর name demo1 হবে
আগের মতই demo1 আছে কিনা দেখার জন্য লিখুন
এখানে আবার আমরা উপরে scroll করবো আপনি এখানে demo1 file দেখতে পাচ্ছেন
পরবর্তী আলোচনার again আসুন screen মুছে ফেলি
আরেকটি উদাহরণ যখন আমরা একাধিক file copy করতে হলে আমাদের গন্তব্য file name দিতে হবে না
আমি ধরে নিচ্ছি যে যে আমাদের home ডিরেক্টরিতে test1 test2 test3 named তিনটি files আছে
এখন লিখুন $cp test1 test2 test3/home/anirban/testdir এবং enter টিপুন
এই কমান্ড filesগুলির named পরিবর্তন names করে test1 test2 এবং test3 কে/home/anirban/testdir ডিরেক্টরিত়ে copy করবে
ফাইলগুলি copied হয়েছে কিনা ত়া দেখতে লিখুন ls/home/anirban/testdir এবং enter টিপুন
আপনি দেখতে পাচ্ছেন test1 test2 এবং test3 এই directory মধ্যে উপস্থিত আছে
cp কমান্ডএর অনেক বিকল্প আছে আমরা এইখানে তাদের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণগুলি দেখব
slides এ ফিরে যাওয়া যাক
বিকল্পগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হলr এটি একটি সম্পূর্ণ directory of তার ভিতরের সবকিছু একসাথে প্রতিলিপি করে
আসুন একটি উদাহরণ দেখা যাক
আসুন testdir directory সবকিছু test directory তে প্রতিলিপি করা যাক
for জন্য লিখুন cp testdir/test ও enter টিপুন
আপনি output বার্তা থেকে বুঝতে পারছেন
সাধারণত আমরা একটি directory ও তার ভিতরের সবকিছু শুধু cp command দিয়ে প্রতিলিপি করতে পারি না
কিন্তুr বিকল্প ব্যবহার করে আমরা এটা করতে পারব
এখন লিখুন cpr testdir/test ও enter টিপুন
এখন ফাইলগুলি copied করা হয়ে গেছে test directory আসলে তৈরী হয়েছে কিনা দেখার জন্য লিখুনls এবং enter টিপুন
আপনি দেখতে পাচ্ছেন যে test directory উপস্থিত রয়েছে আসুন screen মুছে ফেলা যাক
test ডিরেক্টরির ভিতরে কী আছে ত়া দেখতে লিখুন ls এবং enter টিপুন
আপনি test directory বিষয়বস্তু দেখতে পাচ্ছেন
এখন আমরা slides we আবার ফিরে যাব
আমরা দেখছি যদি একটি file কে অন্য আগের থেকে বিদ্যমান file a copied করা হয় তাহলে বিদ্যমান file overwritten have
এখন কি হবে যদি অসাবধানতাবশত আমরা একটি গুরুত্বপূর্ণ file কে overwritten করি
এই মতন কিছু সমস্যা এড়ানোর জন্য আমদেরb বিকল্প আছে
এই প্রতিটি গন্তব্য file একটি ব্যাকআপ করে তোলে
আমরাi interactive অপশন ব্যবহার করতে পারি এইটি সবসময় কোনো গন্তব্য file কে overwriting করার আগে আমাদের সতর্ক করে
এখন আসুন দেখি mv command কিভাবে কাজ করে
এইটি কোনো files সরানোর জন্য ব্যবহৃত হয় দেখা যাক এটি কিভাবে দরকারী
এর দুটি প্রধান ব্যবহার রয়েছে
এটা কোনো file অথবা directory নাম পরিবর্তন করতে ব্যবহৃত হয়
এছাড়াও এটি অনেকগুলি files একসাথে একটি ভিন্ন ডিরেক্টরিতে সরিয়ে নিয়ে যায়
mv প্রায় cp এর অনুরূপ আমরা ইতিমধ্যে cp নিয়ে আলোচনা করেছি সুতরাং আসুন কিভাবে mv কমান্ডের ব্যবহার দেখে নেওয়া যাক
terminal খুলুন এবং লিখুন mv test1 test2 enter টিপুন
এইটি home ডিরেক্টরিতে থাকা test1 fileএর named পরিবর্তন করে test2 করবে
যদি test2 ইতিমধ্যেই থেকে থাকে তাহলে if: শব্দভাবে overwrite হয়ে যায়
আমরা যদি চাই file overwrite হবার আগে আমাদের সতর্কবার্তা জানাবে
তাহলে mv command সাথেi বিকল্প ব্যবহার করতে হবে
ধরুন আমাদের কাছে anirban named একটি file আছে আমরা say file named বদলে test2 করতে say
লিখুন mvi anirban test2 এবং enter টিপুন
আপনি দেখতে পারছেন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে জিজ্ঞাসা করা হচ্ছে ফাইল test2কে overwrite করা উচিত হবে কী হবে না
আমরা যদি y টিপি এবং তারপর enter টিপি তাহলে file overwrite হয়ে যায়
cp র মতন আমরা mv cp একাধিক filesএর উপর ব্যবহার করতে পারি কিন্তু সেক্ষেত্রে গন্তব্যস্থল একটি directory হতে হবে
পরের আলোচনার আগে screen মুছে ফেলা যাক
ধরুন আমাদের home ডিরেক্টরিতে ৩ txt files abc txt pop txt এবং push txt আছে
তাদের উপস্থিতি দেখার জন্য লিখুন ls এবং enter টিপুন
এখানে pop txt push txt এবং abc txt files দেখা যাচ্ছে আসুন screen মুছে ফেলা যাক
আমরা এখন এই তিনটি files কে testdir নামক একটি directoryত়ে সরাতে চাই
এর জন্য আমরা লিখব mv abc txt pop txt push txt এবং তারপর গন্তব্য ফোল্ডারটির name অর্থাৎ testdir enter টিপুন
এইগুলির উপস্থিতি দেখার জন্য লিখুন ls testdir এবং enter টিপুন
আপনি abc pop এবং push txt filesগুলি দেখতে পাচ্ছেন
এখন আসুন mv কমান্ডের সাথে ব্যবহৃত কিছু বিকল্প দেখে নেওয়া যাক প্রথমে slides ফিরে যাই
mv command এরb অথবাব্যাকআপ বিকল্পটি আছে এটি গন্তব্যস্থানের প্রতিটি file overwrite করার আগে সেটির ব্যাকআপ b প্রতিলিপি রেখে দেয়
ইতিমধ্যে আমরা দেখেছিi বিকল্পটি কোনো গন্তব্য file the overwrite করার আগে আমাদের সতর্ক করে
আমরা পরবর্তী command rm command দেখব এই command সাহায্যে files মুছে ফেলা যায়
terminal ফিরে যান এবং লিখুন ls testdir
আমরা একটি file যার name faq txt present দেখতে পাব লিখুন আমরা এটি কে মুছে ফেলতে say
আমরা for জন্য লিখব
এই command সাহায্যে faq txt file কে/testdir directory থেকে মুছে ফেলা যাবে
এই ফাইলটা আসলে মুছে ফেলা হয়েছে কি to দেখতে আমাদের আবার press করতে হবে testdir এবং enter টিপুন
এখন file faq txt দেখতে পাওয়া যাচ্ছেনা
আপনি rm command একাধিক fileswe উপরেও প্রয়োগ করতে পারেন
testdir directory the দুটি files উপস্থিত রয়েছে abc2 এবং abc1
ধরুন আপনি abc1 এবং abc2 filesদুটি মুছে ফেলাত়ে চান
এই জন্য লিখুন rm testdir/abc1 testdir/abc2 এবং enter টিপুন
এই কমান্ড testdir directory থেকে files abc1 এবং abc2 মুছে ফেলবে
you ফাইলদুটি মুছে গেছে কিনা ত়া পরীক্ষা করার জন্য লিখুন ls testdir আপনি abc1 এবং abc2 ফাইলদুটিকে আর দেখতে পাবেন no
পরবর্তী আলোচনার আগে screen পরিস্কার করে নিন
এখন slides এ ফিরে যাওয়া যাক
এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ করা যাক
একটি file মুছে ফেলার জন্য rm এবং তারপর file name লিখতে হবে
একাধিক files মুছে ফেলতে লিখতে হবেrm এবং একাধিক filesএর name যেগুলি আমরা মুছে ফেলতে চাই
এখন আসুন rm command বিকল্প দেখা যাক
কখনও কখনও একটি file write protected থাকে সেক্ষেত্রে rm ব্যবহার করে ফাইলটিকে মুছে ফেলা যায় না এই ক্ষেত্রে আমরাf বিকল্পটি ব্যবহার করবো যার দ্বারা একটি file কে বলপূর্বক মুছে ফেলা have
অপর একটি সাধারণ বিকল্প হলr বিকল্প আসুন দেখি কোথায় এই বিকল্পগুলি কাজে লাগে
terminalএ ফিরে যাওয়া যাক
সাধারণতঃ rm command directories মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় না তার জন্য আমাদের কাছে rmdir command আছে
কিন্তু সাধারণত rmdir command শুধুমাত্র খালি directoryকে মুছে ফেলতে পারে
কিন্তু একটি directory যার ভেতরে অনেক files এবং সাবডিরেক্টরি আছে সেটিকে মুছে ফেলতে কী করতে হবে
আমরা এটি করার জন্য rm command ব্যবহার করবো
লিখুনrm এবং যে directory আমরা মুছে ফেলতে চাই অর্থাৎ testdir এবং enter টিপুন
output বার্তা থেকে জানা যাচ্ছে যে আমরা rm ব্যবহার করে directory testdir মুছে ফেলতে পারব না
কিন্তু যদি আমরাr এবংf বিকল্পটি একত্রিত করি তাহলে আমরা এটি করতে পারব
লিখুন rmrf testdir এবং তারপর enter টিপুন
এখন testdir directory সফলভাবে মুছে ফেলা হয়েছে
এবার পরের command আলোচনার জন্য slidesএ ফিরে যাওয়া যাক
cmp command
কখনও কখনও আমাদের দুটি files একই কিনা পরীক্ষার প্রয়োজন হয় যদি তারা একই হয় তাহলে আমরা তাদের থেকে একটা কে মুছে ফেলতে পারি
একটি file সর্বশেষ সংস্করণ থেকে পরিবর্তিত হয়েছে কিনা আমরা সেটিও দেখতে চাইতে পারি
এটি এবং অন্যান্য অনেক কাজের জন্য আমরা cmp command ব্যবহার করতে পারি
এইটা দুই filesএর প্রত্যেক byte তুলনা করে
আমরা file1 এবং file2 cmp তুলনা করার জন্য লিখব cmp file1 file2
যদি দুটি files এ একই বিষয়বস্তু থাকে তবে কোন বার্তা প্রদর্শিত have no
শুধুমাত্র prompt দেখা যাবে
যদি তাদের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকে তাহলে যেখানে প্রথম পার্থক্য আছে সেই অবস্থান প্রদর্শিত হবে
দেখা যাক cmp কিভাবে cmp করে আমাদের home ডিরেক্টরিতে দুটো files sample1 এবং sample2 আছে
দেখা যাক সেগুলিতে কী আছে
লিখুন cat sampe1 এবং enter টিপুন এতে লেখা রয়েছে this is a linux file to test the cmp command
অন্য file sample2 ত়ে কী লেখা আছে ত়া দেখার জন্য লিখুন cat sample2 এবং enter টিপুন
এতে লেখা রয়েছে this is a unix file to test the cmp command
এখন আমরা এই দুই fileswe cmp command প্রয়োগ করবো
লিখুন cmp sample1 sample2 এবং enter টিপুন
দেখুন দুটি files sample1 এবং sample2এর মধ্যে প্রথম পার্থক্য the প্রদর্শিত হচ্ছে
পরের command আলোচনার আগে screen পরিস্কার করে নেওয়া যাক
আমদের পরবর্তী command হল wc command
এই command একটি file অক্ষর শব্দ এবং lines সংখ্যা গণনা করার জন্য ব্যবহার করা হয়
আমাদের home ডিরেক্টরিতে sample3 named একটি file আছে
সেটির বিষয়বস্তু জানার জন্য লিখুন cat sample3 এবং enter টিপুন
এটি sample3 ফাইলের বিষয়বস্তু
এখন আসুন এই file এর উপর wc command ব্যবহার করা যাক
for জন্য লিখুন wc sample3 এবং enter টিপুন
command দেখাচ্ছে the fileএ ৬the lines ৬৭the শব্দ এবং ৩৮৫the অক্ষর আছে
এগুলি files এমন কিছু commands যা আমাদের files নিয়ে কাজ করতে সাহায্য করে
এইপ্রকার আরো অনেক commands আছে উপরন্তু যেগুলি আমরা দেখেছি সেই প্রতিটি কমান্ডেরও আরো অনেক অন্যান্য বিকল্প আছে
এই commandগুলি নিয়ে বিস্তারিত জানতে আপনি man command ব্যবহার করুন
এখানেই আমাদেরএই tutorial সমাপ্ত হলো
কথ্য tutorial project একটি শিক্ষক প্রকল্প থেকে টক শিক্ষা জাতীয় আইসিটি mhrd ভারত সরকার মাধ্যমে mission দ্বারা সমর্থিত এর একটি অংশ
একই উপর আরো তথ্য নিম্নলিখিত link
আমি anirban স্বাক্ষর করলাম যোগ দেওয়ার জন্য ধন্যবাদ